অনুষ্ঠান চলছে যেখানে কিছু মানুষ দর্শক হয়ে দাঁড়িয়ে আছে একটা ক্যামেরা স্টিক আছে এক-একটি ছেলে গান করছে।

এবং বাড়িটির রঙ ইস্কুল -টির রঙ সাদা এবং জানালা গুলি সবুজ রঙের।

সামনে ডেকোরেট করা এবং সাইড-এ কিছু লিস্ট টাঙ্গানো আছে এবং ভিতরে--

একটি গেট দেখা যাচ্ছে যার মধ্যে গেটটি উম-- চেন দিয়ে আটকানো আছে এবং তার গেটটির মধ্যে একটি--

কিছুটি দূর-কিছুটা দূরে কিছু লোক উমম ওয়েটার দাঁড়িয়ে রয়েছে ও টেবিল এ একটি ছেলে গান শুন--